বৃদ্ধি পাচ্ছে হা আমাদের সমাজে

তেমন কিছু করার নাই যেভাবে আমাদের দ্রব্য মূল্যের দাম

অ্যাঁ অর্থনীতিক ভাবে দেশের মানুষের

উম বিভিন্ন অপরাধ মুলক কাজ কর্ম বাড়তেই থাকবে সমাজে আর সবকিছুর জন্য কিন্তু আমরাই দায়ি আমরাই কোন না কোন অংশে কিন্তু আমরাই এগুলো করতেছি না আমাদের মত মানুষরা করতেছে হ্যাঁ অবশ্যই আমিও কিন্তু সেটাই মনে করতেছি হয়তোবা আমাদের

পাচ'শ একহাজার টাকা নিলাম না দশ'হাজার টাকা নিলাম তারপর সে তখন মনে করতেছে বা সে হয়তো বা অ্যাঁ কাজকরার উম এই ভাবে এরকম করতে করতে চাকরির যে উম মন মানষিকতা থাকে

তাতে আর চাকরি করতে ইচ্ছা করতেছে না

কেমন প্রতারনা হচ্ছে যে তাদের থেকে হয়তোবা পাঁচ লাখ দশ লাখ টাকা নিচ্ছে যে তাদের কে চাকরি দেওয়া হবে সে ক্ষেত্রে কিন্তু চাকরি

এক্ষেত্রে সরকারের মনে করি ব্যবস্থা নেওয়া উচিৎ

মানুষের কাছ থেকে

কিন্তু point দেখতেছি না আমরা কতখানি জ্ঞানি বা আমার কি দক্ষতা আছে ওইখানে কিন্তু অনেক খানি আহ অনেক যায়গায় দেখতেছেনা তারা দেখতেছে কি যে পরিচিত লোক আছে আহ উপরের

জ্বী জ্বী জ্বী অনেক ক্ষেত্রে এ ও এটাই হচ্ছে একারনে অনেকে দেখা যাচ্ছে যে

হ্যাঁ তো এটা করে কি হচ্ছে আমাদের যাদের দক্ষতা আছে তারাও কিন্তু পিছায়ে যায়তেছে কেননা যাদের দক্ষতা নেই তারাই কিন্তু ওই স্থানের বসে গেছে

মানুষের জন্য বা একটু ঘুষ দেওয়ার কারনে সেই জায়গা টা তার হয়ে গেছে অথচ আহ যার দরকার ছিল সে কিন্তু এই জিনিস টা পাচ্ছে না জ্বী জ্বী জ্বী আসলে দক্ষ মানুষরা এবং আসলে যে যোগ্য চাকরি টা পাওয়ার

অল্প বয়সে যে আমরা যে যুবক

তা আমদের উচিৎ আমরা পড়াশোনা করি জ্ঞান অর্জন করে আমাদের দক্ষ তা দিয়ে আমরা নিজেদের যায়গা থেকে আমরা নিজের আহ উদ্যোক্তা হয়ে উঠি যেমন

এরকম ছোট ছোট প্রকল্প কিন্তু আমরা আহ

কিছু আহ মুলধন খাটিয়ে ব্যবসা শুরু করতে পারি কৃষি ক্ষেত্রে যদি শুরু করি তাহলে সে ক্ষেত্রে আমাদের কৃষি খাত আবার নতুন করে উজ্জিবিত

হতাশা এবং আমাদের চাকরির যে অভাব সেটা আর হবে না এতে আমরা অন্যকে চাকরির ব্যবস্থা করে দিতে পারব হ্যাঁ সেটাই আমাদের সবার উচিৎ আমাদের এমন কোন যায়গা থেকে জিনিস গুলো একটু একটু করে ভাবা তাহলেই হয়তো আমরা কিছু করতে পারব এমন টা আশা করা যায়

এর পাশা পাশি সরকার এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিস্টানের বেকার দের পাশে দাঁড়ানো এবং তাদের কে

অনেক যায়গায় কিন্তু বলা হচ্ছে যে আপনি freelancing করেন নিজে নিজে উদ্যোক্তা হন তারপর আপনার নিজ থেকে কিছু করার চেস্টা করেন আহ উম টিভিতে কিন্তু এখন অনেক শিক্ষা মুলক

অনেকে আবার প্রতারনা এখানে প্রতারনা হচ্ছে অনেক যায়গায় এটা তো আপনি খেয়াল করেছেন হয়তোবা উম যেমন

না তাহলে ভালো থেইকেন জ্বী আপনিও ভাল থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে

এই তো আছি ভালো। তোমার কী অবস্থা? আমার অবস্থাও মোটামুটি।

আমাদের দৈনন্দিন জীবনের দুর্নীতি যেগুলো আমরা প্রত্যেকদিন face করি মানে every দিন যেসব হয় like everyday so তুমি শুরু করো

আজকে তোমার সারাদিনে কী কী এমন face করলা যেটাতে তোমার মনে হয়েছে যে অনেক দুর্নীতি ছিল এটা বা দুর্নীতিগ্রস্ত activities ঠিক আছে তো আমি তোমাকে বলি খুবই recent আমার সাথে এরকম হয়েছে যে আমি passport এর

আমাদের সমাজে এখন এটা খুবই normal ব্যাপার হয়ে গেছে যে police verification -এ আসলে তাকে হচ্ছে পাঁচশো এক হাজার টাকা দিলেই হচ্ছে সে আর কোথাও আটকাবে না আর যদি সে টাকাটা না দেওয়া হয় তাহলে হচ্ছে সে verification টা আটকিয়ে দেয় সেটাকে সে approval করে না তো এইটা কিন্তু অনেক বড় একটা problem অনেক বড় একটা problem কারণ আমি টাকাটা তাকে কীসের জন্য দিব।

এটা কিন্তু হচ্ছে তোমার ইয়ে থেকে office থেকে কিন্তু তাকে বলা হয় না কিন্তু সে এরকম করে বলে। আমার কাছ থেকে সে টাকাটা চেয়েছে এভাবে যে আপনার address -এ কিছু problem আছে তো এটা নিয়ে হচ্ছে office থেকে problem করতে পারে তো আপনি হচ্ছে কিছু টাকা দেন তাহলে ঠিক হয়ে যাবে। তো এইটা আমি আমার সাথে হওয়া এটা একদম পুরা নিজের সাথে হওয়া একটা দুর্নীতির ঘটনা তাছাড়া তো চোখের সামনে দেখতেই থাকি। bus এ টাসে যখন চলাফেরা করি তখন কখনো যদি bus কে police আটকায় তাহলে সেইখানে দেখি যে হচ্ছে তোমার তারা ওইরকম আহ police দের কাছ থেকে police রা তাঁদের থেকে টাকা নেয় এইগুলা আছে তো এইটা just একটা section বললাম police দের কথা তাছাড়া দুর্নীতি আরো অনেক কিছু যেটা আমি দেখে এসেছি সেটা হচ্ছে আমার আম্মু হচ্ছে একটা college এর পরীক্ষা দিয়েছিল teacher এর জন্য এবং সে পরীক্ষাতে ভাল করার পরও তাকে বলা হয়েছিল যে আপনি যদি দশ লাখ টাকার মত donation money দেন তাহলে হচ্ছে আমরা আপনাকে নিয়োগ করতে পারব তো এখানেও জিনিসটা দেখো সে তার মেধা দিয়ে সে ঠিকই টিকল কিন্তু just

তো ওইটাই এইসব কিছুই কিন্তু তার পরেও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে কোথায় দুর্নীতি হচ্ছে তথ্য দেন ব্যবস্থা নিব।

যেটা উনি বললেন কথাটা কিন্তু আসলেই সত্যি Coughing আজকালকার দিনে আমাদের যেটা হচ্ছে যে যারা মুখে মুখে বলে যে এখানে দুর্নীতি ওখানে দুর্নীতি দেখা যাচ্ছে শেষ মেশ তারা নিজেরাই দুর্নীতি করছে।

শুধু মুখে মুখে বললে তো হবে না এখন এমন এমন লোকজনের কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত

তাহলে চিন্তা করেন প্রধানমন্ত্রী নিজেও এটাই তার নিজের উক্তিতেই বলা আছে যে হচ্ছে সে এমন এমন মানুষের কাছ থেকে দুর্নীতির কথা শুনছে যারা নিজেরাই হচ্ছে

এখন দুর্নীতির হার সবথেকে বেশি

ক্ষমতাধর যারা তারা তো দুর্নীতির তো সব কিছুর শুরু তাদের থেকেই কারণ আমরা যদি প্রশাসনকেও ধরি যে police যারা এরা দেখা যায় যে এদেরই পৃষ্ঠপোষকতা করে এদেরই তোষামোদ করে করেই চলে এ কারণে সন্ত্রাসীরা খোলামেলা ঘুরে ফেরে আর নিরপরাধ মানুষরা জেলের ভাত

দুর্নীতিগুলা কিন্তু খালি এই সব ক্ষেত্রে না আরো কত কিছু even আমাদের হচ্ছে তোমার school, college, university level -এও কিন্তু দুর্নীতিটা অনেকটা

ওইটাই যে একটা শিক্ষার্থী সে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিয়ে সে তার মেধা অনুযায়ী টিকছে কিন্তু তাকে সেই seat টা দেওয়া হচ্ছে না আরেকজন টাকা দিচ্ছে বা আরেকজন হচ্ছে নাম দিয়ে reference দিয়ে দিচ্ছে সে হচ্ছে তোমার seat টা পেয়ে যাচ্ছে

সেইটাই। পাশাপাশি প্রশ্নোত্তর ফাঁসের ব্যাপারটাও তো আছে।

ঢাকা medical এর মত একটা জায়গা বা medical এর যে পরীক্ষা মানে যারা ভবিষ্যতের ডাক্তার হবে।

তো যারা ultimately নকল করে pass করে এরা দিনশেষে এদের হাতেই আবার রোগী মারা যায় না ওইটাই

ওই দেশের শিক্ষা থেকেই হয় শিক্ষাক্ষেত্র থেকেই হয় আস্তে আস্তেই আসে। ওখান থেকেই ডাক্তার engineer

তো এখন কথা হচ্ছে এই দুর্নীতি যে সব ক্ষেত্রে ছড়িয়ে যাচ্ছে একটা রোগের মত আপনার কী মনে হয় এটা কি আমরা কোনোভাবে কমাতে মনে পারি বা এটা নিয়ে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

একটা মানে একটা

আমার হচ্ছে এইটার কমতি আছে ওই কমতিটা আমি হচ্ছে normal সৎ way -তে সৎ উপায়ে হচ্ছে আমি হচ্ছে ওটা পূরণ করতে পারছি না তখনই কিন্তু একটা মানুষ দুর্নীতির দিকে যায়।

দুর্নীতি করে আমি এটা পেতে পারি সেরকম যারা চাকরি করছে তারাও ঠিক এভাবেই চিন্তা করে যে এই চাকরির টকায় আমার পোষাচ্ছে না। আমার হচ্ছে না কারণ হচ্ছে দিন দিন

তো এইসব কারণেই তখন ওই মানুষটা দেখা যায় তার নিজের ইয়ের চালানোর জন্যই নিজের সংসার চালানোর জন্যই বা

তো আমার কাছে মনে হয় যে সরকার যদি এরকম কোনো ব্যবস্থা করতে পারে যে সব মানুষকে দারিদ্র্যের হারের থেকে বের করে নিয়ে এসে আমাদের যে minimum যে একটা Babble ইয়ে লাগে।

কমে যাবে পাশাপাশি হচ্ছে আমাদের school, college, varsity এবং বাকি সব office টফিসেও হচ্ছে আমরা যদি এইগুলা নিয়ে counselling করতে পারি যে ওদেরকে এগুলা নিয়ে হচ্ছে বলা যে এই জিনিসটা থেকে বের হয়ে আসা আমার office -এ যদি এরকম আমি আমার